পর্দা ঝুলছে। অনেকে মাক্স পরে আছে-এ।

একটা লোক উম ইস্তিরি করছে উম ইস্তিরি করছে লোকটি ব্লু কালার প্যান্ট এবং উম--

তার দেওয়া একটা টাওয়ার দেখা যাচ্ছেএকটা ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের ওপার থেকে সূর্য দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে ।

একটা সাদা কালো স্ট্যাচু দেখা যা-এ-চ্ছে সামনে একটা ফুলদাঁনি তিনটে ফুলদাঁনি আর--

গন্ডারের স্ট্যাচু দেখা যাচ্ছে। তার ওপরে একটা ছেলে বসে আছে। আর একটা ছেলে বসতে যাচ্ছে। উম হু অনেক কটা ছেলেরা দাঁড়িয়ে আছে।